এই জঙ্গলটিরই মাঝখান দিয়ে একটি নদী আছে.

রুমে অনেকগুলো সামান রাখা রয়েছে ই যেমন ধরো চেয়ার টেবিল বাক্স আরো অনেক সুটকেস গোদরেজ.

এখানে একটা রুম আছে.

এই ওখানে অনেক স্লেট বোর্ড আছে।

লোকগুলো পোজা করতেছে এবং বসে আছে অনেক বাচ্চা কাটি।

নার্সারীর মধ্যে অনেক ফুল দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে.

এখানে অনেক বাইক দাঁড়িয়ে আছে।

ওই রুমটাতে অনেক লাইট আছে এবং বাইকের পোস্টার লাগানো আছে .

আঃ এক সূর্য ডুবে যাওয়া দেখতে পারতেসি।

এখানে একটা মাঠ দেখতে পারতেসি।

তার পেছনে কয়েকটি ওষুধ জাতীয় জিনিস রাখা আছে .

এবং একটা আলনা দেখতে পাইতেছে এবং একটা টেবিল .

এবং একটি ম্যাম ওখানে এস্টেজে কথা বলতেসে।

এস্টেসটি ফুল দিয়ে সাজানো আছে।

এ বক্সটার ভিতরে কিছু একটা জিনিস রাখা আছে .

মাঠটার চারপাশে অনেক গাছ লাগানো আছে .

মাঠটির মাঝখানে আমাদের পতাকা ফ্ল্যাগ টাঙ্গানো আছে.

গ্রাউন্ডের সামনে একটি রাস্তা রয়েছে।

চারপাশে কয়েকটি লোক দাঁড়িয়ে আছে এবং মন্দিরটি ই সাজানো আছে।

বাড়িটি ই কি একটি জঙ্গলের মাঝখানেই আছে .]

টোলের সামনে কিছু ও গাড়ি রয়েছে এ-এবং কি-কিছু লোক দাঁড়িয়ে রয়েছে.

এই মজজিদটির সামনে কিছু গাছ রয়েছে।

এখানে একটি পাথর দেখতে পাচ্ছি।

পাথরের সা-সামনে বা পেছনে অনেক ঝোপঝাড় দেখতে পাচ্ছি।

তার পেছনে কিছু গাছ লাগানো রয়েছে.

এস্টোর এর দেওয়ালে টাঙানো রয়েছে কিছু উ অনেক ধরনের কিছু একটি ফার্মা এর --

এখানে আমি একটি বাড়ি দেখতে পাচ্ছি।

এই লোকগুলো দাঁড়িয়ে আছে একটি ছাদের ওপরে .

চেয়ারগুলোতে কিছু লোক বসে আছে এবং এস্টেজে কিছু লোক অক-বসে আছে।

এর সামনে একটি ড্রাম একটি তেরপাল রা-রাখা রয়েছে।

ভেতরে অনেক সামান রাখা রয়েছে।

দোক্কানে অনেক কিছু সামান রাখা রয়েছে যেমন ধরো চিপস চকলেট আরও অনেক কিছু --

তার পাশে কিছু গাসপালা এবং সামনে কিছু গাড়ি দেখতে পাচ্ছি।

এবং তার পিছনে একটি পাহাড় রয়েছে .